পাশে কয়েকটি বড় বড় গাসও দেখা যাচ্ছে।

পাশে একটি কালো কালার -এর বক্স ও রয়েছে।

এখানে একটি পাইপ দেখা যাচ্ছে পাইপটা দিয়ে জল বের হচ্ছে।

এখানে একটি বড় বাড়ি দেখা যাচ্ছে।

দুইটি বাইক রয়েছে সেকানে একটি হেলমেট আছে।

হলুদ কালারের মূর্তি দেখা যাচ্ছে।

দরজাটির সামনে টাইলস বসানো আছে।

সামনে একটি নীল কালারের গাড়ি দেখা যাচ্ছে।

এখানে একটি সেলুনের দোকান দেখা যাচ্ছে।

দাও লাল কালারের বালটি রয়েছে।

উপরে একটি সিলিং আছে সিলিংটাতে একটি ফ্যান ও কয়েকটি লাইট দেখা যাচ্ছে।

এখানে দেখা যাচ্ছে একটি লোক আসে সে সাদা কালারের শার্ট পরসে ।

এখানে বড়ো একটি আলমারি রয়েছে।

এটা হল একটি বাসট্যান -এর ছবি।

এখানে কয়েকটি বড় বড় বিল্ডিং রয়েছে।